এই ছবিটি একটি দোকান দেখা যাচ্ছে সামনের দিকে কিছু লাল রংয়ের বই দেখা যাচ্ছে।

নৌকোর মধ্যে অনেক মানুষ বসেছে বসে আছে।

এটি একটি ব্রিজের নীচে দৃশ্যটি দেখা যাচ্ছে।

অনেক গাছপালা দেখা যাচ্ছে দৃশ্যটি খুবই সুন্দরভাবে দেখাচ্ছে।

সামনেও কিছু গাছ জঙ্গল দেখা যাচ্ছে।

এখানে বাইরের দিকে সুন্দর নীল সাদা রঙ্গের বেলুন লাগানো আছে।

ছবিটিতে একটি সুন্দর গির্জা ঘর দেখা যাচ্ছে।

এক মানুষ অনেক মাছ নিয়ে মাটিতে বসে মাছ কাটছে।

এটা দাও দেখা যাচ্ছে সাইডেও অনেক মাছ মাঠে মাছের দোকান দেখা যাচ্ছে।

এখানে দুটি বিছানা আছে ওয়াল -এ একটি ছবি আছে।

উপরে ছন দেখা যাচ্ছে কিছু প্লাস্টিক দেখা যাচ্ছে।

আরও সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো আছে এটি ক্রিসমাসের আগে সাজানো হয়।

এই ছবিটিতে এক একটি বড় পাঁচ তলা বিল্ডিং দেখা যাচ্ছে।

প্রত্যেকটি তলাতে জালানা দেখা যাচ্ছে ব্যালকনি দেখা যাচ্ছে।

আরো পিছনে অনেক বড়ো গাছ আরো পাহাড় দেখা যাচ্ছে।

পেছনে কিছু বিল্ডিংও দেখা যাচ্ছে তার পেছনে অনেক পাহাড় যেখানে বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এটি একটি সুন্দর রুম দেখা যাচ্ছে রুমের ওয়ালে দুটি ছবি লাগানো আছে।

সুন্দর একটি বিছানার ওপরে দুটি বালিশ কম্বল আছে আর ওপরে একটি তাওয়েল দেখা যাচ্ছে।